গেটের ওপর লেখা খাসপুর গৌড়চন্দ্র ।

ব্যানারটিতে লেখা রয়েছে এটি ফিশ হেলথ কেয়ার । বিল্ডিংটির সামনে অনেক গুলো বাইক দাঁড়ানো রয়েছে। এটি একটি নার্সিং হোম ।

সে একটি ওয়াইট বোর্ড -এ সেই স্টুডেন্ট -দের কিছু লেখাচ্ছে এবং বোঝাচ্ছে ।

দুপাশে দুটি টু উহিলার দাঁড় করানো রয়েছে ।